ছবিতে একটি পুকুর দেখো পুকুরের পাশে একটি পাথর দেখা যাচ্ছে যেখানে একটি মানুষ বসে আছেন সামনে দুটি পাহাড় দেখা যাচ্ছে যে টি সবুজ রঙের আর সামনে আকাশটি কালো রঙের দেখা যা--

ছবিতে একটা অনুষ্ঠান হচ্ছে দেখা আছে সামনে অনেক লোকে বসে আছেন সামনে একটি চার্চ এ সিম্বল করা আছে আর প্রিস্ট দাঁড়িয়ে আছেন আর অনেক লোকে বসে আ--